ম্যাক্সিকো এবং মধ্য আমেরিকায় জন্মায়।

এখানে আমরা এক সুন্দর পরিবেশের দৃশ্য দেখতে পাচ্ছি। আ যেখানে একটি রাস্তা আছে।

একটি মোটরসাইকেল রাখা আছে এবং একটি হেলমেট ও রাখা আছে।

এখানে আমরা একটা বিছানা আ এক একটা চেয়ার একটা টেবিল এবং কিছু কার্টেন্স দেখতে পাচ্ছি।